আমরা সবাই দেখতেই পারছি।

এই ছবিটার মধ্যে অনেকগুলো মানুষ।

জড়িত হয়েছে জুতা সম্ভবত এটা একটা মঞ্চ।

আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে একটা পাখি--

আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি।

আকাশী রঙের বড় ডাব্বা দেখা যাচ্ছে।

কথাবার্তা চলছে এবং ভিতরে অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে।

তার পাশে একটা বড়ো গামলা রাখা হয়েছে যেখানে ওরা--

বড়দের সবার সব ধরনের আমরা কাপড়--

আর জানালার উপরে একটা এ_সি লাগানো আচে।

বিজয় কুমার গার্লস হাইয়ার সেকেন্ডারি বিদ্যালয় যেখানে বাইরে একটা পোস্টার লাগানো আছে।

এখানে অনেকটা শাটারও দেখা যাচ্ছে দোকানের শাটার নামানো আছে।

আমরা সবাই এই ছবিতে দেখতে পাচ্ছি যে এটা একটা ওপেন জায়গা যেখানে দুইটা সিমেন্টের স্লব দেওয়া করে রাখা হয়েছে সেই জায়গায় কিছু কাঠ আমরা দেখতে পাচ্ছি।

এটা সম্ভবত সেই প্রাইজগুলো সেই।

আমরা এই ছবিতে দেখতে পারছি আমাদের ভারতের জাতীয় পতাকা যেটা খুব উঁচু করে উপরে লাগানো হয়েছে।

একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন।

আমরা পোশাক দেখতে পাচ্ছি যেগুলো।

এই ছবিতে আমরা দেখতে পারছি--

খাম্বা বিদ্যুতের খাম্বা দেখতে পাচ্ছি আর পাশে একটা বিশ্রাম ঘর দেওয়া আছে।